এই দোকানের সামনে-এ একটা মানুষ দাঁড়িয়ে ।

এইখানে একটা মেলা হচ্ছে ।

এক খ্রিশ্চান বৌ প্রোগ্রাম করছে ।

একজন মহিলা কিছু বক্তব্য দিচ্ছে ।

দুটো পায়ে বুট পরা আছে মাথায় টুপি উম হাতে এবং হাতে ফাতে বুট পরা--

গেট গেটের একটা সাইড খোলা আছে। একটা সাইড লাগানো আছে। একটা রাস্তার ধারে এই গেট ।

উম জেলাশাসক ও জেলা সমাহর্তার কার্য্যালয় পশ্চিম মিদনাপুর ।

একটা বিশাল বড় জলাশয় দেখতে পাচ্ছি-ই ।

এ বাড়িটার ওপর কিছু আগাছা জন্মেছে এবং রং চোটে গেছে দূর থেকে দেখা যাচ্ছে বাড়িটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা।